তার হাতে একটি বাগ টেবিলের ওপর রয়েছে একজন বাক্তি দাড়িয়ে রয়েছে--

চারপাশে মাছের পেটি বিভিন্ন সরঞ্জাম দেখা যাচ্ছে একটি জলের ট্যাঙ্ক ও দেখা যাচ্ছে এই দোকানে টাটকা তাজা মাছ পাওয়া যায়।

এবং যাত্রীরাও ট্রেনে করে বিভিন্ন জায়গায় যায়।

একজন বাক্তি দাঁড়িয়ে রয়েছে চার্চের গেটের বাইরে তিনটি ছেলে দাঁড়িয়ে রয়েছে একটি ছেলে মোবাইলে ছবি তুলছে। আর একপাশে আর একজন বাক্তিকে দেখা যাচ্ছে।

সুন্দর সুন্দর গাছ জন্মেছে এখানে প্রতিদিন প্রচুর মানুষেরা ঘুরতে আসে।

এটি একটি-ই জামাকাপড়ের দোকান এখানে দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়েদের--

এখানে একটি স্কুলের বারান্দা দেখা যাচ্ছে এখানে একটি আর্ট কম্পিটিসন চলছে টেবিলের অপর পেপার কাটিং আঠা কাচি বিভিন্ন ধরনের রঙ রয়েছে ।

এই দোকানে প্রচুর মানুষেরা ফল কিনতে আসে--

সেখানে দেখা যাচ্ছে দুটি মেয়ে দাড়িয়ে রয়েছে কলেজের আসেপাশে কিছু গাছপালা দেখা জাচ্ছে এই কলেজে প্রচুর স্টুডেন্ট রা পড়াশোনা করে দূর দুরান্ত থেকে তারা এখানে পড়তে আসে।

তাদের মধ্যে দুটি মেয়ে মেঝের মধ্যে কারপেট পেতে--

বেয়াম করছে বাকিরা চারপেত পাতেনি তবে রুম -এর সাইড মেঝেতে--

গেট গেট সাজান হয়েছে গেট -এ সুন্দর সুন্দর কাপর দিয়ে প্যান্ডেল করা হয়েছে। সুন্দর সুন্দর বাহারি ফুল লাগানো হয়েছে সামনে একটি সখি দেখা যাচ্ছে--

এবং তাদের পাশে আরও দুজন পুরুষ দাড়িয়ে রয়েছে প্যান্ডেল -এর ভিতরে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে।

দিয়া লটারি টিকিট বিক্রি করছে একটি এ.টি.এম. দেখা যাচ্ছে--

এবং একটি পিজ্জা দোকান দেখা যাচ্ছে। এই এ .টি .এম. -টিতে প্রতিদিন প্রচুর মানুষের টাকা পইসা তুলতে আসে পিজ্জা হাট -এ --

এখানে একটি চার্চ দেখা যাচ্ছে। চার্চে একটি অনুষ্ঠান হচ্ছে। চার্চ -এ তিনজন ফাদার দাঁড়িয়ে রয়েছে--

চারপাশে অনেক মহিলাদের ভিড় জমেছে ছোটো ছোটো মেয়েদের ও ভিড় জমেছে দূরে একজন বয়স্ক ভদ্র লোক দারিয়ে রয়েছে দেওয়ালে যীশু খ্রীষ্রের পিকচার দেখা যাচ্ছে মূর্তি দেখা যা --

এবং সামনে কিছু লোকেরা ভিডিও তে ভিডিও ক্যামেরা করছে কেউ মোবাইলে ছবি তুলছে--

সামনে একটি মহিলার এ এ স্তাতু ও দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখতে লাগছে।

চুড়িদার বিভিন্ন ধরণের জিনিস রয়েছে। এই দোকানের জামাকাপড়ের কোয়ালিটি খুব ভাল।

দূরে একটি চিলেকোঠা দেখা যাচ্ছে এবং এই ছাদটির চারপাশে প্রচুর বড়ো বড়ো গাছপালা দেখা যায়।

প্যান্ডেল - টির ভেতরে সুন্দর সুন্দর আলো জলছে অনেক পুরুষ মহিলা ছোটো ছোটো বাচ্চারা প্যান্ড্যাল এর ভিতরে ভিড় করেছে প্যান্ড্যাল - এর বাইরে ও --

অনেক পুরুষ মহিলা বয়স্ক ব্যাক্তি ছোটছোটো বাচ্চাদের ভিড় জমেছে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে। দোকান টিতে বিভিন্ন ধরনের স্নাকস এর প্যাকেট খাবারের প্যাকেট ঝুলছে।

জুস কোল্ড ড্রিংস রয়েছে। দোকানটির ভিতরে আলমারিতে ফেস ওয়াস স্যাম্পু --

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তাটিয়ে বাইক --

স্কুটি আ বড়ো বড়ো আ মালবহন কারি গাড়ি প্রাইভেট কার যাচ্ছে--

এখানে একটি নার্সিং হোম দেখা যাচ্ছে মাতৃ মঙ্গল নার্সিং হোম নার্সিং হোম -টি বেশ বড়ো।

অনেক ছেলেরা জিম করতে আসে। জিম সেন্টার এর আসে পাশে অনেক জলের বোতল দেখা যাচ্--

এটি একটি ফার্নিচার -এর দোকান দোকানটি খুব সুন্দর এখানে--

ড্রেসিং টেবিল আরো বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে।

এখানে খুব ভালো কাঠের ফার্নিচার পাওয়া যায়--

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে লোক চলাচল করছে রাস্তার ধরে একটি এইচ.ডি.এফ.সি. ব্যাংক দেখা যাচ্ছে ব্যাংকটির সামনে অনেক বাইক স্কুটি দাঁড় করানো রয়েছে।

ব্যাংক -এর গেট -এর ভিতর দিয়ে একজন ব্যাক্তি সিড়ি দিয়ে নিচে নাবছে-এ।

ব্যাংক -টির পিছন দিয়ে কিছু গাছপালা দেখা যাচ্ছে।

এই অনুষ্ঠানে অনেক লোকজন ইনভাইটেড হয়েছে--

বাস এর ভিতরে একটি ছেলে দেখা যাচ্ছে বসে রয়েছে বাস গুলির চারপাশে অনেক বড় বড় গাছপালা দেখা যা --

একজন ব্যাক্তি ছাতা টাঙিয়ে কিছু জিনিস বিক্রি করছে। একটি বড় আটচালা দেখা যাচ্ছে।